মার্শাল নিয়ে দাঁড়িয়ে আছে এর চারিদিকে কিছু দেবদারু কাজ আমরা দেখতে পাচ্ছি ও পেছনে একটি কালো বিল্ডিং দেখা আছে।

এই ছবিটিতে দেখে যেটা বোঝা যাচ্ছে এটি একটি ফাঁকা মাঠে একটি মেলা বসেছে। যে মেলায় চারিদিকে সুন্দর সুন্দর খাবারের দোকান ছড়ানো আছে।

ছবিটি দেখে যেটি বোঝা যাচ্ছে এটা কলকাতা মিউপিসিপ্যাল কর্পোরেশন -এর একটি শৌচালায়--

ছবিটি দেখে যেটা বুঝতে পারছি এটা রানাঘাট কলেজের ছবি । যার উপরে ডিপার্টমেন্ট অফ জিয়োলজি রানাঘাট কলেজের বিল্ডিং ।

জিনিস ছড়িয়ে আছে এবং এখানে কিছু সবজি জাতীয় জিনিসও আমরা দেখতে পাচ্ছি এছাড়াও তার পাশাপাশি জুস ও প্রচুর রান্নার জিনিস দেখতে পাচ্ছি কিছু ঠান্ডা জাতীয় জিনিসও আমরা দেখতে পাচ্ছি।

এই ছবিটি দেখে যেটা বোঝা যাচ্ছে এখানে চারজন মানুষের ছবি। যার ভিতরে তিনজন মহিলা এবং একজন পুরুষ মানুষ।

এই ছবিটি দেখে যেটা বোঝা যাচ্ছে এটি হলো বিহারীদের একটি ধর্ম উৎসব

এই ছবিটি দেখে আমার যেটা বুঝতে পারছি একজন ভদ্রলোক শুয়ে আছেন আর একজন ডাক্তারবাবু তার পায়ে কিছু দিয়ে হয়তো একটি মেসেজ করছেন।

গাছ দেখতে পাচ্ছি। মানুষরা তাদের কাজ করতে ব্যস্ত আছে।

এই ছবিটি দেখে যেটা বোঝা যাচ্ছে এটা হল একটি বাড়ি তার সামনে কিছু এস্টোন ও বালি ছড়ানো আছে এবং কিছু রাজমিস্তিরি যারা তাদের কাজ করতে ব্যাস্ত আছে।